এখানে সব প্যাসেঞ্জাররা কিছু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। কিসু প্যাসেঞ্জার বসে আছে।

এটা একটা চশমার দোকান। এখানে চশমা বিক্রি হয়--

এখানে নৃত্য শেখান হয়। খুব ভালো নৃত্য পরিবেশন করা হয়। রবীন্দ্র ভবন ইত্যাদি ইত্যাদি জায়গায়।

আ- আলুর দম ফুচকা বিক্রি হচ্ছে | এখানে ঝাড়ু আছে হ্যাঁ সাইড এ সবজি বাতিরও দোকান বসে আছে।

এটা লোকাল বাস স্ট্যান্ড এখানে পরপর অনেক জায়গার উম বাস দাঁড়িয়ে আছে মানবাজার বান্দোয়ান।

এটা একটা হল রুম -এর মতো এখানে অনেক ছেলে মেয়ে গান নাচ শিখছে একজন ক্যামেরা করছে আ আ আ অনেকগুলো ছেলে মেয়ে নানা রকম পোজ এ নাচ করছে।

এটা একটা প্যান্ডেল প্যান্ডেলটি খুব সুন্দর সাজানো আছে সা হা উম গোলাপি গোলাপি ফুলগুলো দিয়ে--

এটা একটা আআ জামার দোকান এখানে জামার কালেকশন দেখাচ্ছে এখানে তিন ধরনের জামা ঝুলানো আছে।